রুমটি সাদা কালারের করা রয়েছে।

বিল্ডিংটির সামনে সুন্দর করে ফুল লাগানো রয়েছে।

মাঝখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

এখানে অনেক কয়টি ঢোলও লক্ষ করা যাচ্ছে।

আমনে দুইটি টেবিল রাখা রয়েছে।

টেইবিলের উপরে একটি জলের বোতল রয়েছে।

সামনে একটি বিল্ডিং ও আশেপাশে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে।

একটি স্কুটি ও দুইটি ছাইকেল আমরা দেখতে পাচ্ছি।

ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

রুমটি সাদা কালার করা রয়েছে।

রুমটি পুরোটাই সাদা কালার করা রয়েছে।

এখানে অনেক সবুজে ভরা ধান ক্ষেত লক্ষ্য করা যাচ্ছে।

এখানে সুন্দর একটি প্যান্ডেল দেখা যাচ্ছে।

অনেকগুলি বেলুন সুন্দরভাবে সাজানো আছে।

এখানে সাদা রঙ্গের একটি রুম দেখা যাচ্ছে।

এখানে তিনটি সোফা রাখা আছে।

সামনে দুটি গাছ দেখা যাচ্ছে।

একটি ঘাসের মাঠ এখানে দেখা যাচ্ছে।

অনেক জামাকাপড় এখানে ঝোলানো দেখতে পাচ্ছি।

এখানে একটি দোলনাতে একটি বাচ্চা দুলছে।

দোলনাটির পিছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এই ফটোটি দিনের বেলায় তোলা হয়েছে।

এখানে একটি বাড়ি খুব সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে।

এখানে একটি সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে।

এই ছবিটি রাতের বেলা তোলা হয়েছে।

লাইটিংয়ের ভেতরে অনেকগুলো লাইট লাগানো রয়েছে।

এখানে একটি ড্রয়ার সিস্টাম টেবিল রয়েছে।

পাশে একটি বোর্ড লক্ষ্য করা যাচ্ছে।

এখানে অনেকগুলো রশি লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো মেঘি সেখানে ঝোলানো রয়েছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।